মনে মনে ভাবতো মোটেই এই তা নয় বরং বরং পাগল বানাতে পারে লোককে হঠাৎ একটা আহ হুড়মুড় ঝুনঝুন শব্দ তিনজনের চমকে উঠলো আর কি আর কিন্তু নয় ওপর সেই আহ টেবিলে ফেলে ভেঙ্গে শেষ করেছে ডাবলু একেবারে আবার ছেনু বেনু দুই বোনে এর হওয়ার পালা কিন্তু বুকুর মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করে উঠল আ হা যা বেনু মাসি ছেলে কে আর দেখতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু

আরো বলল যেন ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে আহ তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয় তারপর গল্প চলে এ যত সব মেয়েলি গল্প আর কি, কবে মেয়ের বিয়ে হলো কাদের, বউয়ের কি কি গয়না হল? শাড়ি আজকাল কিরকম জলে, দর হয়ে গেছে সেনু মাসির তো আলমারি বোঝাই করে ফেলেছে শাড়ি কিনে কিনে বুকুর মা না কিনা এই বলে এইসব আলোচনা গল্প থাম থামতে হয় বুকুর আর বুকুর, সেজো ও দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসে বড়ো বড়ো রাজভোগ ভালো ভালো সন্দেশ আহ সিঙ্গারা নিমকি ছেনু মাসি খাবার না না খাব না খাব না করে যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করতে এসব খেয়ে ফেলল সব ডাবলু গাইগাই করে সব আহ কিন্তু খেয়ে ফেললো। রস, চাটনি, বসে বসে, আহ বুকুর মা বলল, এ বুকু তোর বাবা এসেছে অফিস থেকে বলল গে যা মাসিরা এসেছে হ্যাঁ মাসিরা এসেছে তা বলে খুব জানলে সেই জন্য তো চটমোটে লাল লাল হয়ে বসে থাকলো আবার আবার খুব যা হোক ছেনু মাসি বেরিয়ে আসার আর দিল, পেল না আমাদের সিনেমার টিকিট গুলো পচাবার জন্য বেছে বেছে আহ আহ আজ ই আসতে হচ্ছে হলো হায় হায় কি করবো বকুর মা ছেলেকে নিজেদের গাল মুছে চাষ আবার এই আবার কি ভীষণ সুস্থতা হয়ে আছে আজ বুকু আর কি বলে মুখ রক্ষা করবে নিজে শুধু মনে মনে ভাব তে থাকে এর একবারে উঠে হয়ে ছেলেদের হাড় আর মাস করে ছাড়বে। শুধু হাত দিয়ে পেয়ে উঠবে না লাঠি এই সোঁটা দিয়েই ছেনু মাসিরা বলে আচ্ছা তাহলে উ উনি নির্মল তোমার অনেক অনেক ক্ষতি করে গেলাম বুকুর মা কোনো মুখে এর আর বলে তোমরা সেদিন সেদিন এসেছো ছেনু মাসি ফেলফেল করে তাকিয়ে থাকলো বোকার মতো ডাবলু জুতোর মধ্যে পা আহ গালিয়ে গালিয়ে বুকুকে বলে আমরা তো খুব বলা হচ্ছে তাই স্কুলে ভর্তি হয়েছি বুকু বুকু বুকু বুকু বুকু টান করে বলে নিশ্চয় কোনো ইস্কুল আসার তো শিক্ষা প্রতিষ্ঠান কয় খানা বইরে যে অনেক সব মিলিয়ে সাত আটটা বাবা আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রি হয়ে গেলো যেন এখন এখন মা কখনো রান্না করবে আর কখনোই বা আমাদের নৃত্য করবে ছেনু মাসি শুধু heart fail করতে

heart fail হয়েছে, বুঝি বা একবার ডাবলুর খুশির তাকিয়ে আছে. নিত্যে কে নিত্য কে আর নিত্য কিসের? বাং নৃত্যে করা হবে না বুকু যেন অবাক হয়ে গিয়েছে এভাবে বলে বেড়াতে আসে অনেক অনেক জো লোক লোক চলে গেল নিত্যে করে আর হয় না তাদের বলতে হবে না ছেলেটার কি আহ কি অসভ্য ও হ্যাবলা মাসিরা কি অহংকার এসে তো মাথা কিনে শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলতে আহ ধরলে কথা থামলো কেন যার আর বলবার সময় বললে নেই সেই তবু ওরা তা ছাড়া কেন থামবে দিয়ে ছেনু মাসি বললো, বলো বাবা চাই প্রাণ ভরে বলো বলে গটগট করে চলে যান পিছু পিছু বেনু মাসি আর ডাবলু আহ আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গে বুকুর মা আহ নিয়ে শুরু করলো তিন ছেলে ঠ্যাংলা, ঠ্যাংলি আর আর বললো শয়তান ছেলে কেন ওই রকম কথা বললি? বল বল বল মেরে মেরে তোকে মেরে ফেলবো আজ তবু চুপ করে আছিস কেন সব বললি? যতক্ষণ না বলছি মারবো মার থাম না আমি লক্ষীছাড়া পাজি বাঁদর লোকের সামনে আমার মুখ চুনকালি আহ গোলমাল শুধু বুকুর বাবা এসে হাজির হাজির কি হলো কি ছেলেটাকে বেধড়ক পিটাচ্ছ কেন? আহ পিটাচ্ছি না, বুকুর মা আহ কাঁপাতে কাঁপাতে বললো পিঠটার ওপর করলো আমি জানলাম ওই কি? করেছে আজ এক ছেলে ভুতের বুদ্ধির কথা বলতে থাকে মা আর

তাকে মেরে তুপ্ত করে ফেলে কি রাগ মেটাই দুজনে মিলে বল বললো, বললো কেন ওইসব বললো বুকুর অনেকক্ষণ গো ধর পু চুপ করে মার খাচ্ছি আহ লো তার পরে না আ টুক কাঁদতে, উঠে বলে নিজের তো দুপুর বেলায় এক শো বার করে বলবে সবসময় সত্যি কথা বলবি কারো কাছে কিছু লুকাবি না এখন এখন আবার নিজে মারছো কি করে বুঝবো আসলে কি করতে হবে? কি করতে হবে? কোনো ভেজা পথ এসে এলো রে এলো আমার দুরন্ত শাবন আমি এমনি দিকে মনের কূলে লেগেছি কি ভাঙলো এসে এলো রে এ এলো আমার ঘর ভাঙ্গা আজ সকালে মনে পড়লো একটি গল্প সেই প্রথম আহ যুগের সময়কার কি করে আমার বাংলার ভাষার প্রাচীন আহ করলুম ভূম ভূমিকার সেটি সেটি নাটোরের মহারাজা জগৎদীপ্তনাথ দিকে committee র আমরা তাদের শুধু নাটোর বলে সম্ভব করতুম করতুম নাট্যর আহ নি আহ নিমন্ত্রণ বলে আমাদের বাড়ির সামনে সবাইকে আমাদের বাড়ির স সঙ্গে তার ছিল বিশেষ ঘনষ্টি আমাদের কাউকে ছাড়বে না আহ দিপুদা আমার আমার বাড়ির বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলুম আহ তো ছি ছিলাম আর অনেক নেতার বেচারাম যোগকীনাথ যোগনীনাথ করতে কিন্তু ঝোঁক ও ইংরেজিতে সুদ সুতেন্দ্র আরো অনেক ছিল সবার নাম কি? নাম কি আসছে এমন তৈরি তো অবিশান্ত বৃষ্টিপাত হইয়া একটু ধরণ করিয়া আছে আহ গোপাল সরকারের কাছে এ রকম জমিদার হিসাব পত্র আহ দেখতে ছিল দেখতে ছিল প্রায় কুড়ি জন কৃষক আসিয়া আহ কাঁদিয়া পড়লো ছোটবেলায় এই যাত্রার রক্ষা করুন আপনি না বাঁচলে ছেলেপুত্র হাত করে আমাদের পথে ভিক্ষা করতে হবে রকেম আবার হইয়া করল ব্যাপার কি চাষির কলি একশো বিঘা মাঠ ডুবে গেলে জল জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু কার গাঁয়ে একটা গাঁয়ে একটা ঘর ও খেতে পাবে না কথাটা আহ রমেশ রমেশ বুছিয়ে পারলো না গোপাল সরকার তা তাহাদের দুটি একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝিয়া দিল একশো বিঘা আহ মাট মাঠ ঘাট, এই গ্রামে একমাত্র ভরসার মতো চাষীদের কিছু কিছু জমির জমি সাহায্যে আছে হইয়া পূর্বধারের সরকারি প্রান কান্ত বা পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রামে শুধু দক্ষিণ ধারের পাঁচটা এ দিকে দিয়ার জন বিকাশ করার যাই বটে কিন্ত গায়ে গায়ে একটা জলের মতো আছে বংশ শুরে দুশো টাকা মাছ বিক্রি করে বলিয়া জমিদার

বাবু তাহার করা পাহারার আট কার এ রেখেছে চাষ রা আর সকল হইতে তাহাদের কাছে হত্যা দিয়ে পড়িয়া থাকিয়া একমাত্র কাঁদতে কাঁদতে উঠিয়া এখন এসেছে রমেশ আর শুনবার জন্য অপেক্ষা করি না আহ দুটো পথে করি এই বাড়িতে আসিয়া যখন প্রবেশ করি তখন সন্ধ্যে হয়ে এ হয়ে হয়ে বেনু তাকিয়ে ঠেস দেওয়ার আহ খাইতেছে এবং এবং কা কাছে হালদার মহাশয় বসিয়া আছেন বোধ বোধ করি এই কথায় হয়ত ছিল রমেশ কিছু মাত্র ভূমিকার না করিয়া কহিল জলের বাঁধ আটকে রাখল তো আর চলবে না চলবে না এখনই সেটা কাটিয়ে দিতে হবে বেনু আহ হালদারদের হাতে দিয়ে, মুখে তুলে বলল কোন বাঁধ টা রমেশ উত্তেজিত হইয়া, আসিয়া ছিল গভীরভাবে কহিল কহিল জলের বাঁধ আর এটা, এটা আজ না কাটলে সব সমস্ত গায়ের গা গায়ের ধান

খবরটা আহ কি? এই টাকাটা দেবে কেন? চাষরা চাষরা না তুমি রমেশ রমেশ রাগ সামলাইয়া বলল চাষরা গরিব চাষিরা গরিব তারা দিতে তো পারবেই না আর আমিও কেন আমিও কেন দেব সেই তো বুঝিয়া প পারিল

বা কেন এত লোকসান লোকসান করতে যাব সেই তো আমি বুঝতে পা পারিনি হালদার এর দিকে চাহিয়া বলল উনি এমনই পুরো এমনই করে এ ভাঙ্গা আমাদের জমিদার রাখিলেন দারোয়ান দারোয়ান নেই তার পায়ে নাগর নাগর আর জুতো নেই তাও যাও. ঘরের দিকে সেই করে গিয়ে জল আপনি নিকেশ হয়ে যাবে বিকায়া বেনু হালদারদের সঙ্গে একযোগ হি হি নিজের রসিকতা নিয়ে হাসতে লাগলো রমেশের আর সত্য সে

কাপানো ও দুটো পয়সা বার করে না যেয়ে সালাদের জন্য দুই দুশো টাকা উড়িয়ে দিতে হবে রমেশ শেষ চেষ্টা করিয়া বললো ওরা হ্যাঁ ওরা সারাবছর খাবে না যেন ভারী হাসির কথা বেনু একবার এপাশ এপাশ একপাশ ওপাশ এ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া আ আ থুতু ফেলিয়া শেষ সিদ্ধান্ত হইয়া করিল ভাববে খাবে কি? দেখবে ব্য বেচারী রা ব্যাচারীরা যে যার জমি বন্ধ রেখে আমাদের কাছে টাকা ধার করতে করতে ছুটে আসছে আহ ভাইয়া মাথাটা একটু ঠাণ্ডা করে চলো। কত্তারা এমন করে বাড়ি গুছিয়ে এই যে একটু অর্ধেক টুকু ফেলে রেখে গেলো এই আমাদের নেড়েচড়ে এক গুছিয়ে গাছিয়ে খা খাইয়ে দের আমাদের ছেলেদের জন্য রেখে যেতে যেতে হবে ওরা খাবে কি? ওরা খাবে কি? উম লজ্জায় নমস্কার আমি সৌরভ ভারতীয় state bank এ আপনাকে স্বাগত জানায় আপনাকে কি ভাবে সাহার্য করতে পারি নমস্কার সৌরভ বাবু আমার নাম গৌরব চট্টোপাধ্যায় নদিয়ার বেতার দোহরি থেকে বলছি আমার cheque বই বাতিল হয়ে গেছে আমি cheque বই আবেদন করতে চাই কি করতে হবে আমাকে

এখানে খরচ কি রকম আপনার যদি জমা খাতা হয় সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক বছর পঁচিশ পাতার একটি cheque বই বিনামূল্যে দেওয়া হবে এটির বেশি নিতে গেলে আপনাকে প্রত্যেক পঁচিশ পাতার cheque বই এর জন্য একশো টাকা করে অতিরিক্ত খরচ দিতে হবে আর আপনার যদি current account হয় সে ক্ষেত্রে কোনো charge লাগবে না আপনি যত খুশি check বই আপনার branch থেকে সংগ্রহ করতে পারেন আর এটি আবেদন করার সাত থেকে দশ দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানায় post এর মাধ্যমে পৌঁছে দেওয়া হবে check দিয়ে কত টাকা তোলা যাবে? আপনার যদি জমা খাতা হয় সেক্ষেত্রে

দশ লক্ষ্য টাকা অবদি প্রত্যেক দিন তুলতে পারেন এবং অন্য শাখা থেকে সর্বাধিক এক লক্ষ্য টাকা অবদি প্রত্যেক দিন

আচ্ছা আমি যদি check আবার বাতিল করতে চাই তখন কি করতে হবে check বই বাতিল করার জন্য আপনাকে যে কোনও নিকটবর্তী শাখায় যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে এক আট শুন্য শুন্য এক দুই চার তিন দুই পাঁচ ছয় এই number এ যোগাযোগ করবেন অথবা online banking পরিষেবার মাধ্যমে আপনি এটিকে নিষ্ক্রিয় করতে পারেন

আবেদন করার এক থেকে দুই ঘন্টার মধ্যে এটি বাতিল হয়ে যাবে ধন্যবাদ সৌরভ বাবু আর একটি কথা জানার ছিল আমার হারিয়ে গেছে বেশ কয়েকদিন হলো তো আমার

হারিয়ে ফেললে আপনাকে প্রথমেই যেটা করতে হবে যে সেটিকে নিষ্ক্রিয় করতে হবে যত তারা তারি সম্ভব আপনি কি করেছেন না আমি এখনো করিনি যদিও আমার আহ mobile এর কোনো বার্তার আসেনি যে আমার টা ব্যবহার হয়েছে বলে সুতরাং আমি কোনো step নিইনি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি জানাবো যে আপনি যত শীঘ্র সম্ভব আপনার card টিকে নিষ্ক্রিয় করে দিন আমাদের মাধ্যমে আপনি করতে পারেন অথবা branch এ গিয়ে যোগাযোগ করবেন অথবা internet banking এর মাধ্যমে করতে পারেন branch থেকে যোযাযোগ করতে গেলে কি করতে হবে আপনি নিকটবর্তী branch এ গিয়ে যে আমাদের branch এর manager কে দরখাস্তের মাধ্যমে আপনার card টি নিষ্ক্রিয় করতে পারেন card option এ গিয়ে আপনাকে ওখানে নিষ্ক্রিয় করার যে পদ্ধতি গুলি রয়েছে সেখান থেকে আপনি সেগুলিকে অনুসরণ করে এই কাজটি করতে পারেন ধন্যবাদ সৌরভ বাবু ~ এর গোপন সংখ্যা যেটা হয় সেটা যদি আমি ভুলে যাই তখন সেটা কি উদ্ধার করা সম্ভব না এটি উদ্ধার করা সম্ভব হয় না আপনাকে নতুন ভাবে এটিকে আবার আবেদন করতে হবে আপনার branch এ গিয়ে আপনি করতে পারেন অথবা online এর মাধ্যমেও করতে পারেন online এ করতে গেলে কোথায় যেতে হবে online এ যেতে গেলে আপনাকে আমাদের banking webside সেখানে গিয়ে option পাবেন মানে app টার নাম কি banking website আমাদের website এর নাম হলো wwwdotsbidotcom হ্যা এ একদিনে কত টাকা তুলতে পারবো এ আপনি প্রত্যেকদিন সর্বাধিক পঞ্চাশ হাজার টাকা অবদি তুলতে পারেন আমাদের নিজস্ব ব্যবহার করে আর অন্যনো bank এর ব্যাবহার করে আপনি সর্বাধিক দশ হাজার টাকা অবদি প্রত্যেকদিন তুলতে পারেন

এইটি saving account এর উপরই কার্যকর হবে আপনার যদি current account হয় সেক্ষেত্রে আপনি সর্বাধিক দুই লক্ষ্য টাকা অবদি লেনদেন করতে পারেন প্রত্যেকদিন current account এ

পঞ্চাশ হাজার টাকা অবদি প্রত্যেক দিন

ওটা আমি তিন বার তুললাম বা চার বার থেকে এ ঢুকিয়ে card ঢুকিয়ে তুললাম সেটা কি করা যাবে আহ দুই একবারের বেশি ঢোকানো যাবে না কেন counter এ আপনার যদি জমা খাতা হয় তো প্রত্যেক মাসে আপনি পাঁচবার বিনামূল্যে card ব্যবহার করতে পারেন নিজস্ব শাখা থেকে অন্য bank এর ব্যবহার করে আপনি বিনামূল্যে তিনবার ব্যবহার করার সুযোগ পাবেন এর পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাকে অতিরিক্ত খরচ দিতে হবে আর saving saving account বলতে কি বোঝায় আসলে saving account বলতে এটাই বোঝায় যেখানে আপনি আপনার দৈনন্দিন জীবনে জমা খাতা

আচ্ছা এ যদি কোনো টাকা না থাকে saving account বা current account মানে minimum পাঁচশো টাকাতো দরকার লাগেই saving account এ minimum পাঁচশো টাকা লাগে এটা জানি আর current account এ কত লাগে পাঁচশো লাগে না হাজার লাগে প্রত্যেক current account এর ক্ষেত্রে দশ হাজার টাকা লাগে সর্বনিম্ন টাকার যেটা আপনাকে আপনার account এ রাখতে হবে সেটা হচ্ছে চালু খাতার ক্ষেত্রে দশ হাজার টাকা এই দশ হাজার টাকার নিচে যদি আপনার account এ balance যায় সেক্ষেত্রে আপনাকে কিছু অতিরিক্ত খরচ দিয়ে penalty দিতে হবে আর saving account এর ক্ষেত্রে কি block করার সম্ভবনা কত থাকে সেটা আবার কত দিনের দিন gap দিলে ওটা আহ block করে দেয় saving account না আপনি যদি আপনার account block করতে চান সেক্ষেত্রে আপনাকে branch এ যোগাযোগ করতে হবে

এটা আমি কত দিন না রেখে থাকতে পারবো বা তারপরে block হয়ে যাবে সেইটা জানতে চাই প্রত্যেক account আপনাকে জমা খাতা উভয়ই পরিষেবা আপনি যদি ব্যবহার না করেন তাহলে দুই বৎসর পর আপনার account থেকে নিষ্ক্রিয় করা হবে

বলুন আর কোনো সাহায্য করতে পারি আপনাদের এখানে দেখছি home branch এই home branch টা কেনো খোলা হয়েছে home branch এ গিয়ে আপনি আপনার যে সুবিধা banking সুবিধাগুলি আপনি আরো ভাল ভাবে পেতে পারেন এবং home branch তাকে বলা হয় যে শাখায় আপনার নিজেস্য account ই রয়েছে তো আপনি অন্যান branch এর থেকে এই home branch বা নেজারস শাখায় গেলে আপনাকে আরো সুযোগ সুবিধে বেশি দেয়াও হবে কারণ সেখানে আপনার সমস্ত তথ্য গুলি আপনার যাবতীয় তথ্য আমাদের কাছে রয়েছে তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে শাখায় খাতা রয়েছে সেই শাখাতেই যোগাযোগ করা যে কোনো পরিসেবা নেওয়ার জন্য home branch থেকে কত টাকা তোলা যাই আপনি যদি আপনার নিজেস্য শাখায় যোগাযোগ করেন তো সর্বোচ্চ টাকা তোলার কোনো শিমা নেই অবশ্যই এটি নির্ভর করছে ওই দিনে আমাদের উপলদ্ধ রাখির ওপরও সেটির ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনাকে আমাদের শাখার অধিকারিকের সাথে যোগাযোগ করতে হবে আদি আদিকারীকের সাথে যোগেযোগ করতে গেলে কি আপনার সা আপনার আপনার কাছ থেকে কি আহ যোগাযোগ করতে পারবো আপনার কা মানে আপনাদের কাছ থেকে আতি ভাই দুঃখিত আপনার প্রশ্নটি আমি বুজতে পারলাম না পুনরায় জানান না আপনি বললেন যে যোগাযোগ করতে সেটাকি আপনাদের মাধ্যমে করতে পারবো না আপনারা কি কোনো phone number বা কিছু দেবেন হ্যাঁ আপনি আপনার নিকটবর্তী যে `branch টি রয়েছে সেটার নাম টা জানান আচ্ছা কোথায় রয়েছে আপনার branch টি এত আছে এতো

অনুগ্রহ করে লিখে নিন বোলো পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচাশি বত্রিশ পঁচাসি বত্রিশ শুন্য নয় শুন্য নয় ঠিক আছে এখানে এখানে phone করার কোনো সময় সীমা আছে না যখন খুশি তখন করতে পারবো

আমাদের শাখার যোগাযোগের সময় আপনাকে জানিয়ে দিচ্ছি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবদি আচ্ছা আর ওখানে যাওযার সময় সীমা টা যায় সকাল দশটা থেকে আপনি কি আহ internet banking পরিষেবা ব্যবহার করেন intrnet banking বলতে আপনি কোন কোন পরিষেবার কথা বলছেন internet banking হচ্ছে এমন একটি পরিষেবা যেখানে আপনার bank আপনার হাতের মুঠোয় আপনাকে কোথাও ভ্রমণ করতে হবে না আপনি বাড়িতে বসেই সমস্ত banking কাজ গুলিকে আপনার phone এর মাধ্যমেই সেরে নিতে পারবেন এটা কে বলা হয় internet banking পরিষেবা এটি কি আপনি ব্যবহার করছেন না আমি এটা কে ব্যবহার করছিনা এটার মধ্যে সব থেকে সুবিধা জনক আহ যে banking টা যদি একটু খানি বলেন যেটাতে আমার সুবিধা হবে ভালো সেটিই ক্ষেত্রে আপনাকে জানাবো যে আপনার যদি smart phone ব্যবহার করেন তাহলে আমাদের banking app টাকে ব্যবহার করতে পারেন সেটার নাম হচ্ছে state bank uno